হে সেরকম কিছু না আচ্ছা যাই হোক ভালো থাকেন পরে আবার কথা হবে, আচ্ছা ঠিক আছে ভালো থাকেন,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

ভাই কাজের লাইফ এ কি অবস্থা বুঝতে পারছি না রে প্রচুর খারাপ অবস্থা আমার শালা এমন একটা profession chose করেছি যে মানে কি বলবো, প্রথম পাঁচ বছর পড়াশোনা তারপরে এই ধর তিন বছর প্রায় হয়ে গেল মানে ভেবে দেখ রোজ সকালে হয় নটাই যাও অফিস কোর্টে পড়ে থাকো সিনিয়র তো কোন কিছু করবে না পুরো লেখ তুমি লিখে পিটিশন জমা করো ওই করে বারোটা দেড়টা অব্দি এইভাবে থাকো টিফিন করতে পারলে করো তারপরে দুটো থেকে আবার শুরু হবে, ছটা অবধি ছটার সময় আবার চেম্বার ছটা থেকে দশটা, এগারোটা অবধি চেম্বার বাড়ি আস্তে আস্তে বারোটা. আর ঘুমাতে ঘুমাতে ভাই একটা হয়ে যায় রে তোদের অবস্থা বল আমি পুরো বারোটা বাজিয়ে নিয়েছি নিজের আমি তো বাধ্য হয়ে ডেলিভারির কাজ করতে হচ্ছে এখনো. সেই দু হাজার আট সতেরো ষোল থেকে শুরু করেছি. এখনো এই লাইনটাকে ছাড়তে পারলাম না. অল থ্যাঙ্কস টু কোভিড এখন যে জায়গাটা যেতে চাচ্ছি কোডিং AI সফটওয়ার ডেভ্লপমেন্ট আর গেমিং এ. তার জন্য আগে তো ঘরটাকে রিনোভেট করতে হবে. বাড়ির পরিবেশটাকে ঠিক না করলে কম্পিউটার নিয়ে কাজ করা যাবে না. কারণ আমাকে তো বসে থাকতে হবে আর বসেই যদি ঠিকঠাক ভাবে থাকতে না পারি তাহলে তো কম্পিউটারের কাজ করা মুশকিল হবে আপাতত অ্যামাজন ডেলিভারির কাজটাই চলছে আর মাঝে মাঝে পোকার খেলছি ওখান থেকে যদি একশো দুশো টাকা আসে আসবে. বাকি তো আর তেমন কিছুই নয়. আমারও তো সেম অবস্থা রে. জীবনটা ঘষে ঘষেই কেটে যাচ্ছে মানে না ঠিক ভাবে দাঁড়াতে পারছি. দাঁড়াতে গেলেই মনে হচ্ছে না কোমর ভেঙে দিচ্ছে কেউ এই করে করেই আমার ওই অ্যামাজন এ অ্যামাজন কে জীবনটা মনে হয় যেন লিখে দিয়েছে এরকম অবস্থা হয়ে গেছে এখন কি করবো বুঝতে পারি না মাঝে মাঝে যখন ঘরে একা থাকি তখন মানে খুব ডিপ্রেসড হয়ে যায় যে কি করলাম জীবনে. জীবনটা কোথা থেকে কোথায় চলে আসলো? এইভাবে কদিন চলবে? যে কদিন শরীর আছে সেই কদিন মানে শরীর দিচ্ছে করছে. এরপরে কি করবো কিছু বুঝতে পারছি না কি করবো. কিছুই ভালো লাগছে না. অত টেনশন নিবি না. হেডেক নিস না. কোনো রাস্তা মাস্টা খুঁজে নে. গরু, ছাগলের মতো খাঁটিস না. গুলো বলদ গরুরা খাটে. হ্যাঁ, এটা বলতে পারি যে, লেগে থাকতে হবে কোনো একটা পিছন নিয়ে. ঘরে বসে টেনশন করে পরে থাকাটা এটা একটা বোকামি হবে. লেগে থাক কিছু একটা নিয়ে লেগে থাক লেগে থাকলে ঠিক চলে আসবে. তা বলে লেগে থাকা মানে ওই নয় যে লুজারের মতো লেগে থাক. হ্যাঁ চেষ্টা করি কিছু করার কারণ. আমি যেটা করছি আমি জানি যে আমি হ্যাঁ এখনো দু তিন বছর আমার এইভাবে চলবে. হ্যাঁ যে কি বলবো তোকে. সকালবেলা করে যাও. রাতের বেলা করে আসো. গরুর মতো খাটো. খাটতে হচ্ছে অ্যাকচুয়েলি আমাকে খাটতে হয় না কোনো. আমাদের টাইম যে আমার পুরো টাইম এক্সপেন্ড হয়ে যায়. সময়টাকে আমি ঐভাবে দিতে চাইছিলাম না ওখানে. যেটা চলে যাচ্ছে. সারাদিন বই পড়ো, বই পড়ো, বই পড়ো, এটা পড়ো, এই কেস পড়ো, এই কেস করো. ওই করেই দিন কাটাচ্ছি. হ্যাঁ. মানে চেম্বারে গেলাম. একটা কেস দিল. এই দেখো এটার বক্সও আছে. দেখলাম. শেষ হলো. এটার একটা নোট বানাও এটা দেখো তোমার সেই তিনশো সাত রয়েছে. চোখ তুলে দেওয়া কেস. ওটা শেষ হয়ে নাও. এই এটা নাও. কি না স্যার. এইভাবেই অনেককেই বলবার কাটছে. মোটামুটি ঠিক আছি. কিন্তু ভাই আর একটা ডিপ্রেস বলবো না নিজেকে. আর যা বলি.

আমি কখনো কখনো ফিল করি যখন বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে প্রেসার করে. কিন্তু নর্মাল অন্য সময় আমার ফিল হয় না. কিন্তু তাও বয়স তো আর থেমে থাকছে না. কিন্তু ডিপ্রেশান এ গিয়ে লাভ নেই. আমরা এমন নয় যে একেবারে রাস্তায় নেমে গেছি বা কিছু, যেটুকু ক্যাপাবিলিটিজ আছে সেটুকুও লাগাচ্ছি কাজে. কিন্তু এভাবে থেমে থাকা যাবে না. মনে হচ্ছে মুভ অন করতে হবে. এমন কিছুর দিকে যেতে হবে যেখানে আ মানে আমাদের ফিনানসিয়ালি এমন একটা পজিশান এ পৌঁছালাম যেখানে আমাদের ডেলি কাজ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই. বা আমরা প্ল্যান করলাম ইনভেস্ট করলাম আমাদের হয়ে অন্য কেউ খাটলো. যেটাকে বিজনেস বলছি. অকুপেশন তিন প্রকার হয়. কারো হয়ে কাজ করা জব আহ নিজের প্ল্যানিং এবং নিজে খাটা সেলফ এমপ্লয়িমেন্ট আর হলো বিজনেস যেটা তুমি প্ল্যান করছো তুমি প্ল্যান করছো অন্য কেউ তোমার হয়ে কাজ করছে সব থেকে বেশ যদিও বিজনেস কিন্তু সবার কাছে তো ক্যাপিটাল বা ম্যানেজমেন্ট এ সেই স্টিল থাকে না তো আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন জায়গাটায় ভালো. তো সেইভাবে মুভ করতে হবে. আমি আপাতত সেলফ এমপ্লয়ি এর বা ফ্রিলান্সিং এর দিকেই যাচ্ছি. ফান্ডিং সেরকম জোগাড় হয়ে ফিউচার হয়তো বিজনেস দিকেও যাবো কিছুটা এখনো সেভাবে সিওর কিছু ভাবেনি. আহ আমার তো সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে সংসারের দায়ভার মাথার উপর এসে চেপেছে আর যদিও সেটা নিজের দোষ হোক বা নিজের ভুলের জন্য হোক যাই হোক এখন যা মাথার ওপর এসে গেছে তত আর ফেলে দেওয়া যাবে না. এখন ওই মাথায় নিয়ে চলতে হচ্ছে বলে খানিকটা ডিপ্রেশান এর মধ্যে মাঝে মাঝে পড়ে যায় যে আর তখন কিছু ভালো লাগে না কি করবো বুঝতে পারছি না পারি না তখন. আমার এই তোদের সাথে কথা টথা বলার পরে আমার একটু তাও মনটা ভালো হয় নিজের হবি মানে নিজের ইচ্ছের আর কিছু পূরণ হচ্ছে না. শুধু মানে পরিবার দেখে দেখে জীবনটা মনে হয় চলে যাবে দেখ তোদের এখনো সেইভাবে ফ্যামিলি হয়নি বা বাবা মা ছাড়া আর নেই কেউ ব্যাচেলার আছিস এখনো তাই বেঁচে আছিস শান্তিতে তা সে শান্তি টুকুই নেই আমার কাছে শুধু. এত ডিপ্রেসড হোশ না ভাই. মনে হচ্ছে যেন এই পৃথিবীতে তুই একা আর কেউ নেই পাগল একশো চল্লিশ কোটি এখন মনে হয় একশো পঞ্চাশ কোটির ইন্ডিয়া. ভুলে যাস না. এখন যদি একটা তুই মানে কি বলব আর তোকে একটা প্যারাও বেচতে যাস না রাস্তায়. ওটা কেনার জন্য দেখবি? তোর এলাকাতেই নেই. দশ হাজার লোক আছে প্যারাডা কেনার জন্য. তো একজন না একজন ঠিক কিনে নেবে. এই টেন্ডেন্সি রাখ. এটা এখন নাম্বার ওয়ান পপুলেশন কান্ট্রি যাই ভেস্তে যাবি সব বিক্রি হবে দেখ বাইরে থেকে কোথাও অ্যামাজন থেকে লোক এসে তোদেরকে খাটিয়ে নিচ্ছে. এই পজিটিভিটি রাখ পজিটিভিটি হ্যাঁ নিজেরা কি করবি ওইসব ভেবে লাভ নেই রে. কার জন্য খাটছি? কে মরে যাচ্ছে. কোন ভেবে লাভ নেই হ্যাঁ, বউ আজ আছে, কাল থাকবে না, কারণ আমার বহুৎ দেখা আছে, একটুখানি চেক করে নিস না. দেখে নিতে পারবি. আর দিনে দিনে তো আমরা ওয়েস্টার্ন কালচার কে ফলো করছি. তো বৌয়রা ভাবিস না যে তুই তোর বউ সারাজীবন তোর সাথে থাকবে. বৌয়ের জন্য নিজের ডাউন করিস না. হ্যাঁ. কিন্তু নিজেও ডাউন হোস না, বারবার বলব ডাউন হোস না? আহ যা হবে দেখা যাবে. চাপ নেই কোন. একদম. সম্পর্ক জিনিসটা ভালো জীবনে